সুন্দর লাগছে চুল চুলটা কেটে তার হে এই হেয়ারস্টাইল -টা খুব উ সুন্দর এবং খুব ভালো একটি কাট তাকে দেখতেও অনেক ভালো লাগছে।

এই স্ট্যাচু -টি দেখতে অনেক মানুষজন ভিড় করেন এবং ওই স্ট্যাচু -টিকে দেখতে আসেন অনেকেই এই জায়গায় ঘুরতে আসেন এই স্ট্যাচু -কে দেখতেও আসেন।

পাথরে গেট -টি দেখতে আসে-এ- এই-ই-ই- উ গেট -টি অনেক সুন্দর।

আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি এস.বি.আই. এ.টি.এম. ব্যাঙ্ক । এই ব্যাঙ্ক থেকে অনেক মানুষ জন তাদের দরকারে--

এই গোলাপ ফুলগুলি অনেক মানুষের খুব পছন্দের একটি ফুল এই গোলাপ ফুলগুলি দেখতে অনেক সুন্দর্য লাগছে আর দৃশ্যটা খুব ভালো লাগছে এইগোলা--

আমরা এখানে দেখতে পাচ্ছি এটি বিয়ে বাড়ি সাজানো হয়েছে। এই বিয়ে বাড়িটা ডেকোরেশন টা খুব সুন্দর চারি ঈয়ে বিয়ের বাড়ীর গেট -টা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

আর ওম ঝরনার চারিপাশে নিচে লাইট লাগানো রয়েছে এই ওম জন্য ঝরনাটি আরো সৌন্দর্য লাগ--

তৈরি এবং এ্রর চারি পাশে পুরো টাই পুরো পাথরের তৈরি। এই--

আমরা দেখতে মারছি এটি একটি জঙ্গল এই জঙ্গল টি দেখতে খুব সুন্দর লাগজে-এ।